তো সেটা আমাদের কি passport আর visa করে

পরপর serial থাকবে নাকি দুইজনের আলাদা আলাদা হবে? না না এটা তো অবশ্যই আলাদা হবে। আর হচ্ছে তুমি একসাথে visa মানে application তার সাথে application জমা দিয়েছো মানেই যে তোমাদের serial পরপর আসবে এমন না এত online র কাজ না online র কাজ ত আসলে এইভাবে পরপর serial আসে না না আমি এটা জিজ্ঞাসা করলাম কারণ এই দেখো দুজনের সাথে বলছি দুজনের তো একই যদি পাশাপাশি নাম্বার হইত তাহলে মনে করো মনে রাখ সহজ হইতো আর কি কিন্তু এখন যদি ওই রকম হয় তাহলে একটু মনে রাখতে মানে

সে আলাদা হইলেও সমস্যা না ও তুমি তো শুনছিলাম recently তুমি তো শুনছিলাম recently ভারতে গেছো। তা হচ্ছে আমার আর একটা প্রশ্ন ছিল তোমার কাছে। হ্যাঁ বলো

মানে তোমার net চালানো কিংবা sim ভরে কারো সাথে কথা বলার জন্য তোমার প্রথম করণীয় কি ওইটাই কি আগে আছে যেটা এখানে হচ্ছে যে তুমি ও দেশে যাওয়ার পরে তোমার passport number দিয়ে তোমার ওখান থেকে indian sim active করতে হবে। তোমার ওখানে হচ্ছে যে sim র দোকান আছে ওখানে গিয়ে তোমার passport টা দিয়ে বললে হচ্ছে তোমার passport number দিয়ে sim active করে দেবে। এয়ারটেল sim আছে তারপর হচ্ছে তোমার ভোডা sim আছে আরো অন্যান্য অনেক অনেক sim আছে best হচ্ছে এয়ারটেল sim ওখানকার ওটা net অনেক ভালো ওই এয়ারটেল sim টা বেশি সময় নেয় তারপরে হচ্ছে ভোডাফোনের service ও মোটামুটি ভালো তো এ এয়ারটেল sim active করা হয় ওখান থেকেই তুমি internet কিনে নিতে পারবা ও ওইখান থেকে আর কি যেভাবে কিনবে phone phone connected হবে তারপরে ধরো এই sim টা আমি কিনলাম কিনে এইবার তারপরে আমি এক-দেড় আর বছর ওই দেশে যাইনি তারা কি আমার number off করে দিবে কারণ হচ্ছে আমাদের দেশে তো একটা সিম মনে করো তুমি বেশিদিন use না করলে কিছুদিন পরে তারা

কিংবা তোমার ওই একই number অন্য কারো কাছে দিয়ে দেয় দেখা যাচ্ছে ওই number কল দিলে অন্য কেউ receive করে কথা বলছে

তাহলে আমি কি যেই কয়বার মানে ওই দেশে যেই কয়বার যাব প্রত্যেকবার sim নিতে পারব? হ্যাঁ পারবা তোমার passport দিলে passport দিয়ে ওরা হচ্ছে তোমার সিম activate করে দেবে এখন তুমি পাঁচটা দশটা কতটা সিম নিতে পারবে এই সম্পর্কে আমার অত জানা নাই কিন্তু তুমি মানে যেই কয়বার এক দুই মাস পর পর কিংবা তিন মাস পর পর যাতায়াত করা লাগে তখন তুমি হচ্ছে তুমি যেহেতু regular তুমি যাতায়াত করছো সেহেতু কোন একটা দোকানে তুমি কথা বলে নিতে পারো যে আমিতো regular যাওয়া আসা করি হয়তোবা কোন business কিংবা শারীরিকতার ওই sim থাকতে পারে ওই sim হয়তো তুমি activate করে নিলে

চাইলে তুমি যে sim নিতে পারো ওইটা তিন মাস পরে তো activate করে মানে অফ করে দিবে পরে যখন তুমি আবার যাব তখন আবার sim নিলে সমস্যা নাই কোন যেহেতু দুইজন যাব দুইটা passport সমস্যা নেই একটা sim নিলেই তো হয়ে যাবে একটা নিয়ে বাকি আরেকজন তো share করে চালালেই হয়ে যায়

তাছাড়া দুইটা sim ফাওকা দিয়ে কিনে ফাও টাকা নষ্ট করে ইকরে ও করে

হ্যাঁ তোমার হচ্ছে একটা sim activate করলেই তোমার সাড়ে চারশোর উপরে মতন bill আসে কারণ হচ্ছে sim তারপর sim এ যে recharge করতে হয়

আর sim র size তো আমার এখন তো সব ফোনেই sim র size international দেয় মনে হয় যে কোন phone যে কোন sim support পাবে তাই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ sim তো international সব আছে, মানে সিম দেখি হ্যাঁ দেখো বেশি massage করলে আর passport তুমি নিজেই করতে পারবা passport এর জন্য আলাদা কোন দালাল ধরার প্রয়োজন নেই তুমি হচ্ছে ওই যে youtube দেখবা যে online passport এর application জন্য সকল মানে সহায়তা গুলো সকল ধরনের video দেওয়া আছে কয়েকটা video দেখলেই তুমি খুব সুন্দর ভাবে মানে passport এর application শুরু করে passport জমা দেওয়া

আচ্ছা বন্ধু ঠিক আছে তাহলে আমি এখনই যাই যেয়ে video গুলো দেখে ফেলি, দেখে ফেলে যদি কোন সমস্যা

আচ্ছা ঠিক আছে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

hello হ্যাঁ বলছি ভাই এই আজকেরও ফুটবল খেলা নিয়ে কথা বলবো হ্যাঁ আমি তো ফুটবল এ জানিসই সব থেকে আমার fan বিশ্বের সেরা ফুটবল god of মেসি মেসির supporter আর তোর হচ্ছে মেসি is the best ফুটবলার এই ফুটবল ইতিহাসে আর তোর সবথেকে সেরা ফুটবলার মেসি

তারপর তোর রোনাল্ডো ও ভালোই খেলে কিন্তু মেসির সাথে পারবে না মেসি সাতবার ballon dor পেয়েছে, বিশ্বকাপ ও পেয়েছে এ বছর ভাই রোনাল্ডো মেসির কাছে অনেক ছোট অনেক ফুটবল যবের থেকে খেলা বুঝি ফুটবল আর্জেন্টিনাকেই support মেসি সুনাম ঠিক আছে, তুই তো রোনাল্ডোর support করিস, ফুটবলে

হতে পারে রোনাল্ডোর goal বেশি রোনাল্ডোকে goal করায় তাই goal দিতে পারে কিন্তু মেসি নিজে goal দিয়ে করায় লোককে assist করে এই জন্যই তো balloon dOr boy, god of ফুটবল king of ফুটবল মেসি ঠিক আছে ফুটবলর ইতিহাসে সবথেকে নামিদামি ফুটবলার যতদিন খেলেছে ততদিন সেরা player ছিল এখন PSG তে খেলে PSG এর team ও দারুন team সেখানে আছে নেইমার আছে এমবাপে আছে এমবাপে নতুন player ভালো উঠেছে এখন নেইমার ও ভাল ballon dor পাইনি ওরা তো এখন তোর আর্জেন্টিনার সাথে যদি পর্তুগালের খেলা হয় কে জিতবে আর্জেন্টিনাই জিতবে

আমাদের ভারতবর্ষের সেরা ফুটবলার সুনিল ছেত্রি গর্ব ভারতের গোলের দু নম্বর না তিন নম্বরে আছে রোনাল্ডো মেসির পড়ে দুই তিন নম্বরে আছে best কি বলবো বল ফুটবল খেলা মানেই মেসি আমার গুরুদেব আর তোর কি বলে ফুটবল খেলায়

iphone কিনতে পারি সাত আটটা কিন্তু কি হবে এসব কিনে অনেকের রুচি দল ছোটই ঠিক আছে বুঝলি তো মানুষের রুচি ছোট এর জন্যই বলি যে ও বলছে আমার এসব কিনে কি হবে তাই বলি যে ও একটাই কথা বোঝাতে চাইলো যেও গরিব দেশ থেকে উঠে এসছে তাই এসবের মর্মটাও বোঝে সে ও বলেছে যে আমি ভাঙা iphone সাড়িয়ে নেব আমি সেটা নিয়ে আমার চলে যাবে, ও প্রচুর school তৈরি করেছে donate করেছে বাচ্চাদের জন্য টাকা পয়সা school তৈরি করেছে। অনেক বিশাল নাম এসব হচ্ছে player হ্যাঁ মেসি রোনাল্ডো এরাও অনেক contribute করে অনেক তো সব থেকে সেরা player খেলার দিক থেকে মেসি বললে হবে না মানসিক দিক দিয়ে রোনাল্ডো ভালো হ্যাঁ রক্তদান করে কোন drink blood donate করে drink ট্রিঙ্ক হয়তো করেনা যেমন ঠিক আছে আর ফুটবলে এ east bengal মোহনবাগানের নাম তো শুনেছিসি অনেকে east bengal এর support করে মোহনবাগান কিন্তু ভাল লাগে না ওসব খেলা যবে থেকে east bengal মোহনবাগান এই IFL এ ঢুকেছে ফালতু খেলা ফালতু খেলাটাই দেখতে ইচ্ছা করে না এই কলকাতা ছিল ওটাই ভালো ছিল তখন খেলা ভাল হত যতই মোহনবাগানের supporter বেশি এখন আবার মোহনবাগান ATK নামও তুলে দিলো মোহনবাগান ভাল লাগে না ওইসব ও বাদ দে এইভাবে ভারতবর্ষে তো ফুটবল খেলার কোন নামই নেই lobby চলে ভাল player উঠবে কোথায় ভারতবর্ষের lobby সবকিছুতেই lobby রাজনীতি করিস এর জন্য বিদেশে ফুটবল খেলাটা ইয়ে এমনি অবশ্য ভারতের এদিকে আবহাওয়াটা football খেলার জন্য উপযুক্ত নয় তা কী করা যায় বল কি করবো ফুটবল ভারতবর্ষের জন্য নয় এশিয়া মহাদেশে নয় ঠিক আছে তাও ভারত যেহেতু একবার বিশ্বকাপ খেলাই chance পেয়েছিল খালি পায়ে অলিম্পিকে second হয়ে আমরাও চাই ভারতেও ফুটবল খেলুক মেসি রোনাল্ডোদের আর্জেন্টিনার মত পর্তুগালের মত ব্রাজিলের মত ভারতের গর্ব কি কি করব যদি ভারত যদি না chance পায় এইভাবে

ফুটবল খেলাটা এমনই খেলা ওখানে রাজনীতি করলে চলবে না ফুটবল খেলার জন্য ভারতের সরকার খরচাই করে না কোন player তুলতে হবে আরো তবে তো ফুটবল খেলা হবে তাই তো তা কি বলব এর জন্য বিদেশে ফুটবল এত এগিয়ে ভারতে বিশ্বকাপ আয়োজন করল তাও ভারত কিছুই হতে পারল না ইংল্যান্ড cup নিয়ে চলে গেল মেসি একবার এসছে India তে এসে তো কলকাতার বদনাম করে দিয়ে গেছে, কলকাতা বলে ভালো শহর না বিচ্ছিরি মারাদোনাও এসছে সামনে আবার বিশ্বকাপ হবে এই মেসি মনে হয় না আর খেলবে, এবারই লাস্ট বিশ্বকাপ আমার গুরুদেব cup পেয়ে গেছে এটাই আমার কাছে প্রাপ্য মেসি magic killer মেসি, রোনাল্ডো পাইনি আর জীবনেও পাবেনা রোনাল্ডোর স্বপ্ন থেকে গেল আহ ঠিক আছে কি করা যায় তো ফুটবল ইতিহাসে মেসিই best

অন্য লোক মরেই যেত এমন অবস্থা পায়ের জন্য ওই পা বাঁচিয়েছে তাই পায়ে খেলতে পারে এইটুকুনি বলতেই হবে সব বার্সেলোনা last এ ছেড়ে দিল যেটা খুব খারাপ লাগলো এখন PIG তে খেলছে অবশ্য মেসি নেইমার দুই ভাই ভাই এক জায়গায় খেলছে ফলে যদি সেই ছিল আগে মেসির সাথে এখন সেটা নেই, নেইমার ও তো খেলছে আর্জেন্টিনার ছটা player খেলছে এমনি এমনি আর্জেন্টিনার team টা set team বলে না সেই জন্যই cup পেয়েছে আরো বর্ষসেরা Goal keeper মার্ক ডিনার ডেউ কি কি খেলেও ফুটবল যাই হোক আমি গুরুদেব মেসি গর্ব করে বলতে পারব মেসির supporter আমরা ফুটবল খেলায় রোনাল্ডোর supporter রা যতই গর্ব করুক goal নিয়ে এই নিয়ে মেসি মেসি

মেসি তোকেও বলি মেসির সাপোর্টার হতে মেসির যতই মেসির নামে ধর উল্টাপাল্টা বলুক কিন্তু মেসি মেসি মানতে হবে মেসি কিছু করার নেই ঠিক আছে ফুটবল খেলার FIFAboard চালায় ফুটবল খেলাটাকে ঠিক আছে ফুটবল খেলা সম্ভবত ব্রাজিলে আবিষ্কার হয়েছে প্রথম যে ব্রাজিল বা ইংল্যান্ডে পাঁচ বার cup আর্জেন্টিনা ও পেয়েছে cup জার্মানি পেয়েছে চার পাঁচ বার চার বার ইতালি পেয়েছে চারবার আর্জেন্টিনায় এই নিয়ে তিনবার পেয়ে গেল আরো একবার হলে জার্মানি ফারমানি

মেসি বর্ষসেরা এবারও বল পেয়েছে সোনার ball ঠিকাছে ব্যালেন্টিয়ার সাতটা মেসি মাইরি গুরুদেব my heart মেসি ঠিক আছে ভাই ভালো থাকিস। রাখছি, ঠিক আছে phone এ আর বেশি charge নেই, ফুটবল খেলা নিয়ে কথা হলো আজকে hobby ছিল ফুটবল so bye hello আপা কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন?

আমি জানতাম আপনি এটাই জিজ্ঞাসা করবেন । আমি জানতাম আপনি ঠিক এই কথাটাই জাগাইবেন, আমি জানতাম আরে আরে কালকে কালকের এই খেলাটা এত অসাধারণ হয়েছে না, উহ মানে কাল কে ভালোই ব্যাপার হয়েছে। অনেকদিন পর অনেকদিন পর একটা এরকম type এর খেলা হয়েছে আর কি, টানটান উত্তেজনা এই ই বুঝি এই জিতে যায় ই বুঝি ওই জিতে যায়। তখন তো দেখছি আরে দুই গোল আবার আবার সময় সময় তিন গোল হচ্ছেটা কি খেলাটার সঙ্গে world cup এ তিন-তিন ছয় গোল হয়েছে। তারমানে ভাবতে পারছেন কি মারাত্মক হয়েছে

আরে প্রথমে যখন আর্জেন্টিনা ইয়েটা দিয়েছে Goal টা করেছে টানতে টানতে হয়ে যাবে আর্জেন্টিনা জিতে যাবে। হ্যাঁ হ্যাঁ, ও বাবা তারপরে এক লাফে তিনখানা goal দিল, আমি ভাবছি এই এই গেল এই গেল। এই গেল আমি তবে হ্যাঁ Goal Keeper টা আহ আহ ফ্রান্সের Goal Keeper টা খুব ভালো খেলছে এটা ঠিক খুব ভালো খেলছে। মাঠ কাপিয়ে রেখে চলে একদম, একেই তিন গোল হয়ে গেছে চাপে পড়ে গেছে । আমি তো,